রাস্তার দুদিকে অনেক ছোট বড়ো গাছ আছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি একটি লাল রঙের বাড়ি।

ছবিটি দেখে সম্ভবত একটি সমুদ্র সৈকতের ছবি মনে হচ্ছে সমুদ্র সৈকতে দুটি ছোট নৌকা রাখা আছে ।

এখানে আমরা একটি দোকান ঘর দেখতে পাচ্ছি ।

ছবিটিতে আমরা একটিই অনেকক বড়োও জলাশয় দেখতে পারছি এবং জলাশয়টির চারিদিকেএ পাড় বাঁধানো আছে

ছটি চোঙ রাখা আছে এবং পাঁচটি কালো রঙের বাদ্যযন্ত্র রাখা আছে দেখে মনে হচ্ছে কোন অনুষ্ঠানের প্রস্তুতিপর্ব চলছে ।